আসে পাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যা--

একটি বড় বিউল্ডিং দেখতে পাচ্ছি এখানে একটি এ.টি.এম. দেখতে পাচ--

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সেমনটা এখন সকালবেলা।

এবং অনেকগুলি বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। সামনে একটি বিল্ডিং দেখতে পাওয়া যা --

একটি বড় টিন এর শেড দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু গাড়ি।

এখানে একটি রস থের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এবং দুটি ঘোড়া সামনের দিকে দেখতে পাওয়া যাচ্ছে রথ টিকে পুরোটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে।

কিছু সিলিং -এ লাইট জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে।

কারাটে শিখছেন দেখতে পাওয়া যাচ্ছে।

এবং দেওয়ালে অনেক রকমের পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফটো দেখতে পাওয়া যা--

এবং অনেক শিকড় বেরিয়েছে গাছের মধ্যে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সন্ধ্যাবেলা।

একটি বুগ স্টোর দেখতে পাওয়া যাচ্ছে যেখানে শ্রী রাজেশ্বরী বুগ স্টোর লেখা আছে।

কিছু ঘট দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু ফল দেখতে পাওয়া যাচ্ছে। দুটি গামলা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি। সময়টা এখন সন্ধ্যাবেলা।

এখানে একটি লজ দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে একটি বিয়ে বাড়ির পস্তু-ত্তি--

জন্য লজ টিকে সাজানো হয়েছে রাইস চেন দিয়ে খুব সুন্দর রং বেরঙ এর রাইস চেন দিয়ে সাজানো হয়েছে।

ফুল দিয়ে সাজানো হয়েছে গেট টিকে।

এবং আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে অনেক মেশিন পত্র দেখ--

যেখানে কিছু ছেলেমেয়ে স্নানান করছে দেখতে পাওয়া যাচ্ছে এবং জল-লটা খুব সুন্দর নীল।

এবং একটি বেড -এর মধ্যে শার্ট -টিকে আয়রন করছেন।

কিছু কাঁচ দিয়ে সাজানো হয়েছেএবং অনেক মানুষ এর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে অনেক মানুষ রয়েছে।

এখানে দুটো পেলার দেখতে পাওয়া যাচ্ছে সিলিং -এ কিছু ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলি ফ্যান রয়েছে ।

ভেতরে একজন মানুষ বসে আছে দেখতে পাওয়া যাচ্ছে-এ।

সে সারি সারি অনেক স্টোর ও দেখতে পাওয়া যাচ্ছে এবং পোস্টার ও দেখতে পাওয়া যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্।

একটি দূরে বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি ফাঁকা মাঠের মধ্যে--